আর গাজর আছে আ-র-র-র আর বেগুন আছে আর আলু আছে বিলাই --

আর সামনেই কয়েকজন মানুষ দাঁড়াইয়া রসে-এ।

আর একটা বহুৎ বড়ো গাছ আসে বিল্ডিং য়ের সামনে একটা সাইনবোর্ড আসে।

এইটা একটা বিল্ডিং । বিল্ডিংটার ওপরে একটা জাতীয় পতাকা আছে। আর বিল্ডিং -টা লাল রঙের রং করা আছে। সামনে গ্রিল দেওয়া আছে গ্রিলটা লোহার।